তো ice cream তো tonsil এর জন্য একদমই boycott করতে বলে doctor কিন্তু আমি তো ইচ্ছে মতো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

ঠান্ডা coke হইতে পারে শরবত হইতে পারে but ice-cream থেকে আমার সমস্যাটা একটু কম হয় আসলে এটা আমার মনে হয় মনের ব্যাপার আমি মন থেকে ঠিক করে নিয়েছি যে আমার ice cream এ আমার ঠান্ডা লাগেনা

মানে আমার ঝামেলা আর কি ঠান্ডা বাতাস বেশি নাক মুখ দিয়ে ধুকলে tonsil এর problem টা বেড়ে যাই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 তো বাতাসটা নাক দিয়ে ধুকে আমার খুব problem হয় বুঝছো মানে আমার অনেক সময় জ্বর এসে যাই ঠান্ডা থেকে সর্দি লেগে যাই তারার দেখা যাই জ্বর আসে গলা ভেঙে যাই সব রকমের ঠান্ডা যত আছে যত রকমের ঠান্ডা লাগা যাই সব রকমের ঠান্ডা আমার লাগে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 শীতের দিন হচ্ছে বেশি সমস্যা এমনিতে শীত শীত লাগে তারপর আবার যদি ঠান্ডা লেগে যাই মানে পানি থেকে একদম boycott হয়ে যাইতে হবে

তাইনা সাস্থ ভালো না থাকলে তোমার মন ভালো থাকবেনা আর কোনো কাজ করতে পারবেনা পড়াশোনা করতে পারবেনা কোনো কিছুই না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

তারপরে যাদের তোমার ওই যে ইয়ে আছে না ওই যে শাস কষ্ট তাদের তো আরো বেশি সমস্যা হয় হ্যাঁ হ্যাঁ শ্বাসকষ্ট রুগীদেরতো serious problem আমি আমি কখনো দেখিনাই আমার আশেপাশে আর কি কারো যে হ্যাঁ আমি শুনছি আর কি তো খুব serious হয়ে যায় তাই না হ্যাঁ হ্যাঁ খুবই মানে দেখা যাই আমার আম্মুর তো এরকম হয় যে সকালে একটা স্বাশ এর ওষুধ খাইতে হয় বা inhaler টানতে হয় বুঝছো আমি শুনছি শাসকষ্ট রুগীদের যেকোনো সময় inhaler দরকার পরে যাই আর কি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 ওহ মা স্বাশ উঠে গেসে একটু ছাদে উঠলো স্বাশ উঠে গেসে সব কিছুতেই মানে কোন ই নিতে পারেনা আমার মনে হয় শাসকষ্ট রুগীদের oxygen level টা কম থাকে তাই না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 হ্যাঁ আমি তোমার আরো মানে এক বছর আগে আমি তোমার পাহাড়ে গিয়েছিলাম বুঝছো তো তখন হয়েছে কি আমি যখন উঠতেছিলাম পাহাড়ে চন্দ্রনাথ পাহাড়ে আমার যে কি পরিমানে কষ্ট হয়েছে মানে আমার শাসকষ্টের সমস্যা শুরু হয়ে গেছিলো আমার এমনিতেই অসুখটা নাই but ওই খানে মানে ওই যে ওপরে উঠতেছিলাম ওই জন্য সমস্যা তা দেখা দিয়েছিলো হচ্ছে তোমার অনেক মানে পাঁচতলা ছয়তলা উপরে যদি উঠি নিচের থেকে তখন হচ্ছে এরকম instantly মনে হয় দমই ফেলতে পারতেছিনা মানে heart attack হয়ে যাবে এমন but আসলে এটার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 সচেতন হওয়ার দরকার ঠিক মতন খাওয়া দাওয়া করা ব্যাম করা ঠিক আছে একটা সমস্যা যে আমরা কোনো রোগ না হইলে কিন্তু আমরা doctor এর কাছে যায়না checkup ও করিনা এটা একটা সমস্যা ঠিকই বলছো তুমি দেখা যাই মানে মানুষ অপেক্ষা করে যে অসুস্থ হব তারপরে দেখতে যাবো doctor এর কাছে যাবো ওষুধ খাবো কিন্তু বাহিরের দেশ গুলতে কিন্তু ওরা কয়েক ম্যাশ পর পর বা বছর বছর ওরা হচ্ছে doctor এর কাছে যাই যে normal একটা checkup করে আসে কি অবস্থা body তে কোন জিনিষটার মানে কমতি আছে কোন জিনিষটা বেশি আছে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 আর সব থেকে বোরো কথা হল একটা সুন্দর diet chart follow করে ঠিক আছে এই diet টা follow করলে তোমার খাবার দাবার যখন মানসম্মত হবে তখন তোমার সাস্থ এমনি তাই ভালো থাকবে তাইনা এটার একটা প্রভাব তো আসবেই যে আমাদের তো খাবার দাবড়ে খুব অনিয়ম আবার আমাদের দেশে হ্যাঁ সেটাই তারপর এই যে দেখো তুমি আমাদের দেশের যে বিভিন্ন মানুষ বয়স্ক বোলো বা বচ্চা রা বিভিন্ন রোগে আক্রান্তঃ হচ্ছে হ্যাঁ অপুষ্টিতে কিন্তু ভুগে আমাদের বাছা রা অনেক হ্যাঁ ঠিক বলছো আমাদের আসলে মানে এই সচেতনাটা নিজেদের মধ্যে বৃদ্ধি করা উচিত যে আমাদের স্বাভাবিক ভাবাই নিজেদের full body checkup করতে যাওয়া উচিত monthly ছয় মাসে একবার doctor এর কাছে যাওয়া উচিত visit করা উচিত

তার পরে কিন্তু মসলা খাইনা অতিরিক্ত খাবার দাবার খুব বেঁচে বেঁচে খাই ওরা কিন্তু খুব vitamin নেয় extra খাবারের সাথে আমরা কিন্তু vitamin খাইনা অসুস্থ না হইলে আমরা কিন্তু কেউই vitamin খাইনা কিনে যে normal vitamin-A বা vitamin-B আমরা কিন্তু এরকম খাইন ওরা কিন্তু খাবারের পাশাপাশি ইটা খুব স্বাভাবিক এবং ওদের জন্য mandatory যে হ্যাঁ ওদের হচ্ছে রাত্রের বেলা বা দুপুরে খাবারের পর ওরা normal vitamin নেয় আমরা কিন্তু নিনা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

হ্যাঁ সেই জন্যেই তো student রা অসুস্থ হয়ে যাচ্ছে school এ গিয়ে বা college এ গিয়ে এদের মাথা গড়াচ্ছে অসুস্থ আমি নিজেই প্রায় হচ্ছে ঘুম থেকে উঠি উঠে খাওয়া না খেয়ে হচ্ছে কি চলে যাই আহ university তে class করতে অথবা সকালে যদি কোনো কাজ থাকে important চলে যাই নাস্তা খাওয়া হয়না but সব সে important তোমার মানে দিনের মধ্যে তিন বেলা খাবার এর মধ্যে সবচেয়ে important হচ্ছে তোমার সকাল বেলা খাওয়া কারণ ওটা দিয়ে আমি আবার এই কাজটা করিনা আমি একদম breakfast করা ছাড়া কখনো যাইনা কোথাও যাইনা ইটা অনেক ভালো একটা অভ্যাস এই অভ্যাসটা মনে হয় আমার নিজেরও এবং সবার করা উচিত সকাল বেলায় নাস্তা করাটা আর একটা বেপার কি তোমার সুস্থ থাকতে হলে আমি যেটা মনে করি যে তোমার সকাল বেলায় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এবং রাত্রে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া এই দুটা জিনিস যদি কেউ নিয়মিত করতে পারে আমার মানে হয় যে সে অর্ধেক সুস্থ ঠিক আছে হ্যাঁ এটা ঠিক বলছো আর এর জন্যে কিন্তু মানুষ কিন্তু বলে এরকম গুরুজনরা যে সকাল বেলার বাতাসে তুমি হাটা চলা করলে বা নিঃশাস নিলে তোমার শরীর এর হচ্ছে অর্ধেক রোগ এরকম বলে না তোমার সোরিল মন দুইটাই ভালো হয়ে যাবে ভালো হয় যাবে আবার সকাল বেলার রোদও কিন্তু ভালো ভালো না কিন্তু সকালের রোদ কিন্তু সবার জন্যে উপকারী হ্যাঁ কোনো যে UV থাকে না আর vitamin-D ও হয় হ্যাঁ তখন হচ্ছে UV থাকে না আর vitamin-D ও হয় হ্যাঁ হ্যাঁ সেটাই দেখো না ছোট বাচ্চা দের কে একদম শীতকালে বেশিরভাগ যে রোদে একদম শুয়াই রাখে vitamin-D এর জন্যে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 ওষুধ দিয়েছে এবং কি কি নিয়ম কানুন মেনে চলতে হবে সব কিছুই বলেছে সাথে এটাও বলেছে সকালে বেলায় একটু হাটা চলা করতে হ্যাঁ হাঁটা চলা করতে আর রোদে হাটঁতে এটা আমার ভালো হবে আরকি এরকম বলছে যে তাহলে হাঁটুর ব্যথা কমবে সব কিছুর সাথে সাথে এটাও নাকি করতে তো হ্যাঁ ভালোই উপকার পাইছি তখন এটা করে আর কি doctor এর কথা মতো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 তোমার স্বাস্থ তা তখনি তুমি ভালো রাখতে পারবে ওই কারণে সচেতন টা যেমন দরকার ভালো খাবারের দরকার পরিমিত ঘুমের প্রয়োজন ঠিক আছে পানি খাওয়া দরকার তাই না এবং ব্যাম যেটা আমাদের দেশের মানুষ ব্যায়াম করতেই চাইনা মানে খুবই কম মানুষ যে তুমি শরীর চর্চার যেটা খুবই কম করে যেটা খুবই দরকার ডাক্তারের কাছে গেলে কিন্তু আমাদের basic কিছুই কথা বলে মানে পানি খাও খাবার দাবার খাওয়া যেগুলো কিন্তু খুবই স্বাভাবিক কাজ কর্ম কিন্তু আমরা সেগুলোই করিনা একটা সুন্দর routine মধ্যে থাকলে দেখবা জীবনটা সুন্দর ভাবে চলছে ঠিক আছে আমি যেটা হয় আমি ঠিক মতো হয় আমি ঠিক মতো খাবার দাবার না খেলে ঘুম মানে পরিমিত ভাবে না ঘুমালে আমার depression হয় আমার মেজাজ খিটখিটে হয়ে যাই ঠিক আছে তো যখন আবার ধরো সবটা আবার ঠিক হয়ে যায় রাতে এবারে ঘুমাচ্ছি সকালে উঠতেছি এবং একটু exercise করছি তাহলে কিন্তু automatic মনটা ভালো হয়ে যাই হ্যাঁ এটা ঠিক বলছো আমি যদি রাতে না ঘুমাই এই জিনিষটা হয় তুমি যেটা বললা হ্যাঁ সেটাই ওই কারণে না আমাদের সবাইকে মানে স্বাস্থ ভালো রাখার জন্য একটা সুন্দর routine করতে হবে হ্যাঁ সচেতন হতে হবে তাহলে দেখবা যে একটা সুন্দর lifestyle আমরা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 একদম school level থেকে বা ছোট ছোট বাচ্চাদেরকে ওদের অভিভাবকদেরকে আমরা আমরা সবাই মিলে যদি একটু সচেতন হয় তাহলে দেখব আমাদের দেশের বা বাইরের দেশের মানুষেরা এতো অসুস্থ হবেনা ঠিক আছে নিয়মিত নাহলেও তোমার হচ্ছে মাসিক ভাবে বা বাৎসরিক ভাবে doctor এর কাছে যাওয়া উচিত

হ্যাঁ সেটাই কারণ এটা তখনি মানুষ করবে যখন একটু সচেতন হবে নিজের সাস্থের প্রতি যত্নসিল হবে তখনই তো তুমি নিজের খেয়াল রাখবে নিজের পরিবার এর খেয়াল রাখবা ঠিক আছে নিজে সুস্থ থাকবা

ভালো রাখার দায়িত্ত্ব নিজের ঠিক না?

আমি সুস্থ থাকলেই তো আমার আসে পাশে মানুষ গুলোর খেয়াল রাখতে পারবো আমি যদি অসুস্থ হয়ে যাই তো তাহলে কি ভাবে কি

সুস্থ থাকবে আসে পশে সবাইকেই হচ্ছে help করব যাতে সুস্থ থাকতে পারে হ্যাঁ স্বাস্থই সকল সুখের মূল আমরা এই কোথায়ই বিশ্বাসী নাকি

আচ্ছা তো ভালো থেকো হ্যাঁ আল্লাহ হাফিজ

ওয়ালাইকুম আসসালাম জি আপনি কেমন আছেন? জি আল্লাহামদুল্লিয়া ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো আছি তো ওখানে হচ্ছে খবরা খবর একটু বলেন তো আমার এখানে খুব বাজে network সমস্যা তো তো আজকে আমি ভাবতেছি যে তেমন কিছু বলবো না আপনার কাছ থেকেই সবকিছু শুনবো বলেন

loadshedding হচ্ছে প্রচুর পরিমানে সকাল থেকে খুব বিরক্ত হয়ে গেছি তাই আজ অনেক্ষন তোমার mobile এ charge খুলে ফ চল্লিশ present এর কাছাকছি চলে আসবে কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাবে mobile টা charge দেওয়া হচ্ছে না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 mobile data করে ফেলেছি এখন mobile টা কখনো off হয়ে যাই এছাড়া আমার laptop টা ও on করতে পারতেছিনা এখনো আসলে পড়ালিখা করছি পড়ালিখার কাজ করে কিছুই করতে পারতেছি না syllabus তৈরী হয়ে গেছে ঠিক আছে বেশ

এই সমস্যা অন্ধকারের মধ্যে আচ্ছা আচ্ছা জি আমি এইজি পত্রিকা পড়তেছি আমি এখানে স্থানীয় পত্রিকা পড়ছিলাম আহ তো হচ্ছে তখন আমি দেখছিলাম যে মানে আহ পদ্মায় গোসুলে নেমে হচ্ছে school ছাত্রীর মৃত্যু এই রকম একটা ঘটনা দেখলাম যে পাটনায় ঈশ্বর দুটো জেলার পদ্মা নদীতে গোসুল করতে নেমে রাহুল আক্তার নাম সতেরো বছরের এক school ছাত্রে মৃত্যু হয়েছে তো SSC পরীক্ষার্থী তো পদ্ম নদীতে দুপুর বেলায় গোসল করতে নামে এক পর্যায়ে স্রোতে ভেসে গিয়ে হচ্ছে নিখোঁজ হয় তারপর অনেক খোজ খুঁজির পর বিকাল বেলা তার লাশ উদ্ধার করা হয় তো হচ্ছে police এর মানে উপপরিদর্শক আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যে মানে school ছাত্রীর লাশ টা police এর তত্বাবধনায় মাধ্যমে উদ্ধার করা হয়

সবাইকে যারা school শিক্ষার্থী তাদের কে সাঁতারের project ব্যবস্থা করতে হবে আর যদি কেউ যদি কেউ নদীতে নামেও সেই ক্ষেত্রে সতর্কতো মূলক ব্যবস্থা নেওয়া পাশাপাশি সদস্য নিয়ে নদীতে নামা উচিত কেনোনা নদীর জল কিছু কিছু নদী আছে যেমন আমাদের পদ্মা নদী স্রোত তো স্রোতোবল নদী যেটাকে বলা হয় পৃথিবীর দ্বিতীয় স্ৰোততম নদী যার স্রোত খুব বেশি এটা যে মানুষকে কখন ভাসিয়ে নিয়ে যাই তা আসলে আমাদের পদ্মা নদীতে গোসল করার সময় গভীর না যাওয়া এবং আর এর পাশাপাশি যেটা সেরে ফেলা যাই সাঁতার কাটা খুবই কঠিন হ্যাঁ হ্যাঁ তো হচ্ছে আমি হচ্ছি আরেকটা হচ্ছে আপনার news দেখলাম যে পদ্মা সেতুর toll plaza এর barrier বাস এর ধাক্কা তো হচ্ছে পদ্মা সেতু জাজির একান্তে যে toll plaza তা আছে না ওটা হচ্ছে booth এর বাহির একটি যাত্রা বাহি যাত্রী বাহি বাস এসে ধাক্কা দিচ্ছে তারপর গতকাল মঙ্গোল বার হ্যাঁ সায়েদপুর পরিবহনে একটা বাস এই দুর্ঘটনা ঘটাইছে এতে toll plaza আর তিন নম্বর booth এ না

আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটা একটা দুঃখ জনক আসোলে দেখা যাই যে পদ্মা সেতুর সামনে যে সড়ক যেটা তো মামা ভাঙা মহা সড়ক বলা হয় সেটাকে দেখা যাই যে অনেক দুর্ঘটনা ঘুরতে এসে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

সতর্কতা মূলক ব্যবস্থা গুলো নিয়া উচিত সব গুলো যেটা মনে হচ্ছে

হ্যাঁ সেটাই প্রথমত যেটা বললাম প্রত্যেক হচ্ছে খবর আমি হচ্ছি আপনার এলাকার আমি ওখান কার যেহেতু local news নিয়ে কথা বলছি আমি আপনার এলাকার একটা স্থানীয়খবর শুনতে যাচ্ছিলাম জি জি আমাদের এলাকা আসলে আমাদের এলাকার এদিকে দেখা যাই কদিন ধরে চোর আর চোর পাত্রা আতর এ চোরের উৎ পাতটা খুব বেড়ে গেছে হচ্ছে রাত হলেই biking করা হচ্ছে যে আপনারা যারা আছেন সবাই সতর্ক থাকুন কারণ কখন কার বাসায় চুরি হচ্ছে এটা বলা যাচ্ছেনা এখন আসলে আপনাদের না আসোলে পত্রিকায় যদিও এটা চাপানো হয়নি বা দেখা হয়নি কিন্তু আমি তাও আমি চারপাশে দেখতে পাচ্ছি এটা যেটা আপনার সাথে বললাম ওটা বলিনি আমাদের ছোটো এলাকাতো তো এলাকা আশেপাশে ঘটতেছে তাই হয়তো পত্রিকাতে সেই ভাবে চাপানো হয়নি আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো আমি দেখলাম উঁহু দেখলাম একটা news যে উম সন্দীপের বিশাল একটা হচ্ছে জাল ফেলে বিশাল একটা হচ্ছে আহ মাছ ধরা হয়েছে মাছটার নাম এখনো জানা যায়নি মাছের ওজন আপনার চল্লিশ কেজি আর মাছটার দাম ধরা হয়েছে আপনার স্যাট হাজার টাকা তো যখন হচ্ছে উম মাছটা উঠানো হৈছে

তো এইটা একটা news মানে এত বড়ো মাছ সাধারণত দেখা যায়না মানে চল্লিশ কেজি ওজনের একটা মাছ তো ইটা একটা দেখলাম এখানকার পত্রিকায় এরকম একটা খবর আসছে যে বিশাল size এর একটা মাছ ধরা পড়েছে হ্যাঁ হ্যাঁ আমরা পর্ব এরকম সহজে শুনতে পাই যে সাগরে বা নদীর স্রোতে খুব বিশাল size এর মাছ পাওয়া যাই এবং সেগুলো অনেক দামে অনেক দামে বিক্রি করা হয় আপনি জেনে থাকবেন হয়তোবা যে সাগরে কিছু কিছু দামি মাছ এ যেগুলো থেকে ওষুধ উৎপাদন করা হয় তো সেই মাছ গুলো কয়েক দিন পর পর ধরা হয় এবং সেগুলো আর দেখা যাচ্ছে যে পাঁচ লাখ দশ লাখ এরকম দামে বিক্রি করা হয় মাছের যে পটকা বা বিভিন্ন অংশ গুলো সেগুলো সব রকম করে সেগুলো কে বিদেশ পাঠানো হয় বিচে রক্তানি করা হয় এবং সেখান থেকেও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 জি জি তো হচ্ছে উম এই সবই এস্থানীয় খবর গুলো দেখছিলাম আর একটা খবর দেখছিলাম যে বাংলাদেশে আহ হচ্ছে আপনার তিতুলিয়াতে মানে tulip চাষ করা হচ্ছে এবং কৃষকরা এই tulip চাষ এ প্রচুর পরিমানে সম্ভবনা দেখছে এবং হচ্ছে আপনার মানে কৃষি যে মন্ত্রী আছে সেই হচ্ছে এই ব্যাপারটা যান জানতে পারছে এবং জেনে হচ্ছে সাদুবাত জানাইছে এবং সে বলছে যেকোনো একটা সময় তারা বিশাল বাগান করা হয়েছে তো একবার তারা হচ্ছে যাবে দেখতে যাবে এবং হচ্ছে সেটার তত্তবোধনে মানে যা যা পদক্ষেপ নিয়া উচিত সেগুলো নিবে বাংলাদেশকে যেন tulip চাষে বাংলাদেশ সমৃদ্ধ হতে পারে এই ব্যাপারটা তারা দেখবে এরকম একটা উম হুম মানে একটা সংবাদ প্রকাশ হৈছে আজকে হৈছে আপনার পত্রিকাতে তো দেখে ভালো লাগলো হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি যে এরকম আসলে আমাদের নতুন যে উদ্যোগটা তারা এই বিষয় গুলোতে এগিয়ে আসছে এটা একটা খুবই প্রোবইতিবাচক দিক আমাদের দেশের জন্য বাকি যে ফুলের চাষ করতেছেন এগুলো green house এর প্রকল্প মাধ্যমে তো সেগুলো অধিক দামে বাজারে বিক্রি করতে পারতাছেন তো এই চাষ আমাদের দেশের জন্য একটা খুবই খবর তাদের সবাই এরকম উদ্যোক্তা হয়ে নতুন উদ্যোগ তৈরী করা যেন ওরা অন্য দের কর্ম সংস্তান সৃষ্টি করতে পারে এবং চাকরির বাজারে যে চাপ সেটাকেও কমাতে পারে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

এ এইচ এস সি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে সেখানে দেখে গেছে অনেকে নব্বই পার শতাংশ ইত্তিফার উত্তিন্ন হয়েছে পঁচাশি শতাংশ উত্তীণ হয়েছে আচ্ছা আচ্ছা পঁচাশি শতাংশ আমি যদি ভুল হয়ে থাকি আমি খেয়াল করিনি হ্যাঁ পঁচাশি শতাংশ পাস করেছে এবং a plus কতজন পেয়েছে উম আমার ঠিক data টা এখন মনে নেই আচ্ছা আচ্ছা সেটাই তো পঁচাশি শতাংশ আর a plus দেখা যাবে যাই যে এখন দুই লাখ তিন লাখ এরকম

হয়তো কমেছে কিন্তু গত বছরে দুই লাখ পনেরো নব্বই হাজার ইতিহাস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 হ্যাঁ হ্যাঁ এত যে উম হওয়া উচিৎনা এটা হয় কি বাচ্চাদের মধ্যে confidential হয়ে যাই তারা ভাবে যে আমি খুব ভালো student কিন্তু admission এর সময় গিয়ে তারা হচ্ছে একটা মানে উম সমস্যার শিকার হয় তখন যখন তারা ভালো একটা subject এ chance পাইনা বা যে মানে যেখানে নিজেকে ভাবে সেখানে নিজেকে প্রতিষ্টিত করতে পারেনা

হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলেছেন আপনি অনেকে অনেক শিক্ষার্থী আছে কালকের agent বের হওয়া নিয়ে অনেক গুলা হচ্ছে ভালো মন্দ নিয়ে অনেক গুলা ethnic পত্রিকায় অনেক গুলা হলো ভালো মন্দ মিলে খবর প্রকাশিত হয়েছে যে কোনো জায়গায় দেখলাম যে ফুচকা বিক্রেতার ছেলে aplus পেয়েছে আহ আবার কোথাও দেখলাম যে দুইজন যমজ বোন a plus পেয়েছে তারা খুশি এলাকা বাসীর মধ্যে মিষ্টি বিতরণ হচ্ছে আবার যে হচ্ছে মানে উম আহ একটা ছেলে হচ্ছে বাবা মার result খারাপ করার অপরাধে বকাবকি করতেছে সে আত্মহত্যা করছে মানে এই result কে কেন্দ্র করে আজকে পত্রিকাতে প্রচুর news হ্যাঁ হ্যাঁ এই জিনিস গুলা দেখাচ্ছে আর একটা খবর দেখেছি যে আমি যেটা দেখলাম আমার সংবাদ পত্রে যে মেয়ে সেতার পায়ের মাধ্যমে লিখে a plus আচ্ছা আচ্ছা মানে আসন প্রতিবন্দি দের দেখে আমাদের হচ্ছে শিক্ষা নিয়ে উচিত তারা কতটা প্রতিবন্দকতা face করাও জীবনের পথে আগেই যাচ্ছে আর আমরা সুস্থ সবল মানুষ কিন্তু তাও করছিনা

হ্যাঁ হ্যাঁ আমাদের তো তাদের থেকে শিক্ষা গ্রহণ করা উচিত তারা কি ভাবে সাহসী কতার সাথে এমনি এত্ত বিশ্বাস নিয়ে এত বোরো বোরো কাজ করে যাচ্ছে আমাদের তো হাত আছে পা আছে কিন্তু আমরা আমাদের সঠিক আমাদের যে কাজ গুলা সেটা করতে পারছিনা আমাদের অবস্যই বসে থাকতে পাচ্ছি চাচ্ছি সাহায্যে শিক্ষা গ্রহণ করার জন্য তারা যদি পারে আমরা কেন পারবোনা তাদের মধ্যে এই পরিশ্রম করে ভালো একটা result পাবো একটা হ্যাঁ হ্যাঁ মানে আমার মধ্যে যাদের যদি কোনো কোনো কিছুতে কমতি থাকে তাহলে সে কমতিটাকে বড়ো করে না দেখে আমাদের উচিত সেটাকে শক্তি বানাই বা সেটাকে কিছু মনে না করে নিজের কাজ দিয়ে অন্যনো যেই side এ মেধা আছে সেগুলো দিয়ে উম হচ্ছে নিজের জায়গা তৈরী করার নিজেকে হচ্ছে এগিয়ে নিয়ে যাওয়া হ্যাঁ ঠিক বলেছেন এটা করা উচিত তাদেরকে যেসব প্রতিবন্দী যারা আছে তাদেরকে খেয়াল রাখা আমাদের চার পশে কিন্তু প্রতিবন্দি বা অচল মানুষ যারা তারা হাঁটাচলা করতে পারেনা তারা হয়তো কাজ করতে পারেনা আমাদের সহজ যে সেই মানুষদের চলতেছে পরিবারের সবাইরা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 হ্যাঁ হ্যাঁ কারিগরিক শিক্ষা যদি আমরা দিতে পারি তাহলে সেই ক্ষেত্রে খুব ভালো হয় তাড়া হচ্ছে নিজেরা কিছু করে খেতে পারে তাদের যেন বোঝা হয়ে না থাকা লাগে হ্যাঁ হ্যাঁ আবার একটা কাজ করে যে যেন তাদের ছোটোখাটো উদ্যোগটা এসে উদ্যোগ করে তোলা বা তাদেরকে দোকান দিয়ে

হ্যাঁ হ্যাঁ অবস্যই তাদেরকে একটি প্রশিক্ষণ এর মাধ্যমে তা আলাদা আহ কাঠামোর মধ্যে রাখা উচিত তাদিকে আলাদা ভাবে দেখা হয় এবং তাদিকে আলাদা সুবুক্ত ঋণের মাধ্যমে তাদেরকে সাহায্য দিয়া উচিত তাহলে হয়তো দেখা যাই তারা তাদের মেধার মাধ্যমে এক সময় কম বেশি জন অনেক কিছু অনেক সাফল্য পেয়ে জি জি thank you আপনার সাথে কথা বলে ভালো লাগলো আমরা কোনো এক একদিন আবার কথা বলবো এসব প্রসঙ্গ নিয়ে ভালো থাকবেন

Hello khosla electronics আপনাকে স্বাগত জানাই। আমার নাম শ্রেয়া। আপনাকে কিভাবে আমি help করতে পারি?

হুম-হুম বুঝতে পেরেছি। হ্যাঁ

হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আর আপনি অনেকটাই explain করে দিয়েছেন ব্যাপারটাকে যাই হোক আহ আপনি আমাকে দেখুন আজকাল তো আপনি যে TFT monitor এর কথা বলছেন সেই TFT monitor এর TV তো আর exist করে না আর আহ minimum criteria এখন যদি আপনি basic TV নিতে যান smart TV ছাড়া আমি smart TV ছাড়াই বলছি আপনাকে LED নিতেই হবে right LED ছাড়া তো এখন আর মানে সেই ধরনের TVLED ছাড়া আপনি এখন আর পাবেন না ঠিক আছে to be very honest আর আহ আর যদি minimum range মানে, minimum starting আপনি যদি চান, তাহলে ওই thirty-two inches এর TV যেগুলো basic TV হয়, সেগুল আপনি নিতে পারেন। আচ্ছা basic TV as in আহ LED আহ HD TV ঠিক আছে? মানে আপনার ওই smart TV ব্যপারটা নয়। এটা HD TV হবে। ঠিক আছে? আর উম ওই আর normal basic table আর wall mount আছে, আর আর seven hundred twenty pixel এর resolution আছে, screen size আপনার thirty-two inches আর। ওই ধরে নিন, আপনার, brightness হ্যান ত্যান বাকি সব কিছু মিলিয়ে, আপনার, ঠিকঠাকই চলে আসবে, অসুবিধা হবেনা। ঠিক আছে? resolu~ আপনার আপনার আহ TV র আসছে, one one thousand three hundred sixty-six into seven sixty-eight pixels ঠিক আছে? আর আপনি দুটো USB port পাচ্ছেন। আর দুটো HDMI port ও পাচ্ছেন।